বুঝে শুনে এগোবে আসতে আসতে দেশের জন্য সবাই মিলে কাজ করবো আর শুধু শুধু একদিকে তাকায়ে থাকলে হবে না আসলে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

হ্যাঁ শুভ্র

আমি প্রথম দিকে এতটা রান্না বান্নার সখ ছিল না বা কিছু বানাতে ভাল পারতাম না কিন্তু একদিন না দেখি মা বলল ডালের ফোড়ন তা দিতে তো আমার হাতের সামনে বিভিন্ন রকমের জিনিস পত্র মসলা পাতি ছিল আমি নিজের মতো করে আসতে আসতে গিয়ে ভাজতে সুরু করলাম নুন দিলাম হলুদ দিলাম

তো তারপর ডাল তা কিনা আমি ভাবলাম যে একবার করেই দেখি কি রকম হয় তারপর ডাল তা ঢেলে বেশ করলাম করে আমার আন্দাজ মতো নুন ফুন দিয়ে tomato tomato দিয়ে যে রকম করে আর কি ডাল হম করলাম তো মা এসে বলল যে তুই করলি একা একা ডাল তো বললাম যে হাঁ করে নিলাম তারপর যখন সবাই দুপুর বেলায় খেতে বসলো সবার বেশ ভাল লাগলো মানে সবাই বলল যে বাহ বেশ ভাল হয়েছে তারপর থেকে একটা ইচ্ছা তৈরি হল যে রান্না বান্না তা ট ভালই আমি করতেই পারি একবার চেষ্টা করে দেখি না ডাল তা যখন ভাল হয়ে গিয়েছে তার মানে আমি মশলা পাতির বা নুন এর আন্দাজ তা বুঝি হম যে এটাকে আরও কিভাবে বেশি করা যাই তারপরেই আসতে আসতে সুরু করলাম আর কি বিভিন্ন রকম রান্না বান্না এখন তোর কি রান্না বান্না এর দিকে ন্যাক আছে বা তুই কি এইরকম কিছু করিস রান্না বান্নার চেষ্টা করিস কোনদিন নিজের তরফ থেকে কিছু করার